মিদনাপুর আর আত কলেজ এটা মনে এটা দেখে মনে হচ্ছে যেন কলেজ খুব সুন্দর এটা সামনে গেট রয়েছে খুব সুন্দর।

এটাও দেখে মনে হচ্ছে চা কফির দোকান এবং সামনে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে এবং একটি মেয়ে বসে রয়েছে।

এটা একটা উমম আইস ক্রিম দোকান এখানে জন্মদিনের কেক অর্ডার করা যায় ।